খুব সম্ভবত ছবিটিতে দেখে মনে হচ্ছে এটি একটি কলেজ -এর সামনে কলেজের সামনে আমরা দেখতে পাচ্ছি উম একটি এ ই বাইক আর প্রচুর উ সাইকেল রাখা রয়েছে।

দেখতে পাচ্ছি বেশ দোকা এ.টি.এম. -টি ওপেন করা রয়েছে ।

আর এটি খুব সম্ভবত একটা ফ্ল্যাট এর ছবি রয়েছে। আর ফ্ল্যাট টি খুবই সুন্দর। আর ফ্ল্যাট এর উম প্রতি কটা ফ্ল্যাট এর দরজা জানালা এবং ব্যালকনি রয়েছে।